যারা আছে তারা কিন্তু উম এ চাকরির উম প্রতিযোগিতা মূলক চাকরির যে, পরীক্ষা গুলো হচ্ছে তারা অনেক অংশেই পিছিয়ে যাচ্ছে. অ্যাঁ হ্যাঁ কারণ এখানে দেখা যাচ্ছে অ্যাঁ, প্রথম থেকেই যদি মা~ও পড়াশোনা অ্যাঁ শেষ না করে কারিগরি যে ইয়া ইয়া গুলো আছে বিভিন্ন subject ভিত্তিক পড়াশোনা করে সে সেই উপরে অ্যাঁ বিভিন্য lab, lab এ বা বিভিন্য অং technology তে যারা আছেন তারা ওখানে যদি অ্যাঁ কারগরি শিক্ষা গ্রহণ করে ওখানে practicall শিক্ষা নিতে পারে তাহলে কিন্তু ওরা সহজেই এন এই বিষয়গুলো handle করতে পারে বা তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, নিজে যদি কিছু একটা করে বা করি গড়ি জ্ঞান গুলো অর্জন করে এ যদি নিজে কিছু একটা করে পাশাপাশি একটা প্রতিষ্ঠান দাঁড় করালে তার সেখানে আরো কয়েকজন মানুষ সেখানে কর্ম তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, নিজেরও কর্মসংস্থান হল পাশাপাশি আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারল এক্ষেত্রে কিন্তু জনো~ মানে উম উম অ্যাঁ বেকারত্বের হার কিন্তু কমে যাচ্ছে এই, এই এই ধরনের উদ্যোগ গুলো ব্যবহার করে উম বাংলাদেশের বিভিন্য institute তৈরী হচ্ছে এক, এক জনে বিশেষ করে যে উম এম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যে ধরনের জিনিস যে গুলো হচ্ছে এগুলোতে কিন্তু করি গর~ উম উম বিভিন্ন উম কি বলে ওটাকে, যে এই গুলো কারিগরী জ্ঞান গুলো কে ওখানে কিন্তু পোর পোর মানে অ্যাঁ উদ্যোক্তা গো~ উদ্যোক্তা গ্রহণের ক্ষেত্রে যদি বলেন সেটাও কিন্তু ওখান থেকেই তৈরি হচ্ছে হ্যাঁ, তো সবারই উচিত পড়াশোনার পাশাপাশি নিজের জন্য কিছু একটা করা, নিজের উদ্যোগে কিছু একটা করা হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই আর দেখা যাচ্ছে চাকরির বাজারে যে ধরনের অ্যাঁ পড়াশোনাগুলো করতে হয় এদের basic strong থাকা, মানে বিশেষ করে ওই যে ধরনের মানে, বাংলাদেশ এ দেখা যাচ্ছে অ্যাঁ মাসে অনেক গুলোই circular আসতেসে পরা~ মানে, একদম যে লোক নিচ্ছে না তা নয় কিন্তু নিচ্ছে, সীমিত সংখ্যক লোক নিচ্ছে কিন্তু অ্যাঁ বাংলাদেশে এ আ educational, মানে education এর অনেক মানুষ যেগুলো তাদের যোগ্যতা আসে কিন্তু তারা সঠিক মূল্যায়ন না পাওয়ার ফলে কিন্তু চাকরিতে join করতে পারতাসে না.

আ উম বেকার ভাবে ঘুরে বেড়াচ্ছে তারা, তাদের কর্মসংস্থানের জন্য যদি আলাদা আলাদা মানে যাদের qualification যেরকম সেরকম উম ভাবে যদি কোনো, কোন উদ্যোগ গ্রহণ করে সে ক্ষেত্রে কিন্তু অনেকটাই আ মানে এ ধরনের, সমস্যা গুলোর সমাধান হবে বলে আমি মনে করি, এক্ষেত্রে আপনার কি মনে হয়? আমারও এটাই মনে হয় কারণ বাংলাদেশের এখন বেকারত্বের হার অনেক বেশি, কারণ একটা যদি সরকার কোনো circular দেয় তো একটা পদে ছাড়লে মানে করেন যে পাঁচ হাজার, দশ হাজার, Hindi হাজার করে লোক আবেদন করে কিন্তু লোক নাই খুব কম সংখ্যক তিন হাজার কি দুই হাজার. জী জী হ্যাঁ তা তো অবশ্যই,

হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তা তো অবশ্যই, আমি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটা ভালো বলেছেন, এই জন্য আমাদের এই প্রতিযোগিতা, এটা তো একটা প্রতিযোগিতা হচ্ছে মানে ভালো মানের প্রতিযোগিতা হচ্ছে, এই এত গুলো মানুষের মধ্যে থেকে এম সীমিত সংখ্যক অ্যাঁ seat যেগুলো ফাকা থাকবে সেখানে নিজেকে আম প্রমান করার জন্য যে ধরনের অ্যাঁ ও যে preparation গুলো নেওয়ার দরকার, পড়াশোনা educational পড়াশোনার পাশাপাশি কিন্তু এই preparation গুলো আমাদের আগে থেকেই নেওয়া জরুরি বল~ বলে আমি মনে করি, আপনার কি মনে হয়? আমার inter complete করার পরথেকেই সরকারী অনেক গুলো চাকরির জন্যে আবেদন করা যায়

inter complete করার পর job এর জন্য try করা বা, ওই যে job এর জন্য যেই বই গুলো আছে, এগুলার আর কি সম্পর্কে ধারণা নেওয়া

নিজের উদ্যোগ থাকে কোন সেটাও চালিয়ে যাওয়া আর চাকরিদের সামনে চাকরির হবে বা কিছু সেগুলোর জন্য নতুন নতুন বই পড়া বা নতুন নতুন কিছু জানা তো এটা জানা থাকলে ভবিষ্যতে যখন কোন চাকরি নেই তখন এই সমস্যাটা আর হয় না

ম~ সময় পার করে এসছি, বিপর্জয়েস্ত অবস্থা যা~ গিয়েছিলাম আমরা যার ফলে কিন্তু পড়াশোনা অনেকটা পিছিয়ে গেছে তার পাসা পাসি সরকারের বিভিন্ন উদ্যোগগুলো যারা যেগুলো ছিল ওগুলোউ ও ইস্থগিত হয়ে গেসে, আবার দেখা যাচ্ছে অনেকের বয়স মানে সরকারি চাকরির বয়স সীমাও যতটুকু ছিল সেটাও আ শেষ হয়ে গেছে এজন্যে কিন্তু অ্যাঁ মানে বাংলাদেশের অবস্থা আরো আ ভয়াবহ আকার ধারণ করে গেসে এই জন্য আম সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে বর্তমানে আরো ভালো করবে কিছু চিন্তা ভাবনা করে বাংলাদেশে যেগুলো অ্যাঁ চিন্তাবিদ আছে তাদের আরো, এ ধর~ এই সম্পর্কে আরো বিশেষ ভাবে নজরদারি করে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা গুরু~ গুলো অ্যাঁ ভালো ভাবে গ্রহণ করলে, পাসা পাসি যারা বিভিন্ন অ্যাঁ মানে sector এ ছিল তাদের ও এখন তো বর্তমানে তারা চাকরি

আ~ আসা করা যাবে বলে আমি মনে করি. উম জী আপু তা তো অবশ্যই এন হ্যাঁ হ্যাঁ, যদি এই sector মানে যারা বো~ বিভিন্ন sector এ আ ছিল বিশেষ করে garments তার পরে এ ধরনের যে উম বেসরকারি আম উম উম উম বি~ বেসরকারী প্রতিষ্ঠান গুলো ছিল সেখানে তাদের কর্মসংস্থানগুলো হারিয়ে ফেলেছে এই হচ্ছে অবস্থা এইসবের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি তো আপু, আপনার সাথে এ ব্যাপারে কথা বলে ভালো লাগলো অ্যাঁ

নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকেন, Arbi . Arbi

hello আসসালাম অলাইকুম।

এইতো আল্লহাম দুল্লিয়াহ ভালো, আপনার কী অবস্থা? এইতো আল্লাহম দুল্লিয়াহ, মোটামোটি চলতেছে তারপরে দিনকাল কেমন যাচ্ছে? পড়ালেখার কী অবস্থা? দিনকাল আমারও তো একটু আল্লাহম দুল্লিয়াহ ভালোই যাচ্ছে আর পড়ালেখার অবস্থা এখন একেবারেই খারাপের দিকে, পড়াশোনা চলতেছে না হচ্ছেও না আমাদের

হ্যাঁ মাঝখানে যে একটা বড় ধাক্কা গেছে Corona র ধাক্কা বাংলাদেশ সহ বিশ্বের বাজারের যে অবস্থা so সবদিক দিয়ে পড়াশোনা বা চাকরি বাকরি বা মানে অর্থনৈতিক ভাবে প্রতিটা দেশই ক্ষতিগ্রস্থ হয়ছে তো এর effect টা বিশেষ করে বাংলাদেশে পড়ালেখার ওপর বিশেষ করে ছাত্র ছাত্রীদের ওপর পরসে, তো

হ্যাঁ হ্যাঁ বর্তমানে তো ওইটার ওপর basis করে বাংলাদেশের আহ পড়াশোনা ব্যাবস্থা বিশেষ করে curriculum vitae টা তারা change করে দিচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম করসে এতে student দের ওপরেও যেমন চাপ পরতেসে তার পরে বিভিন্ন শিক্ষক ছাত্র ছাত্রী সবার ওপরে কারন একটা শিক্ষক যখন হয় এসে তো পড়াশোনা করে এসে এক curriculum vitae এ আবার নতুন curriculum vitae এর সঙ্গে হুট করে সামঞ্জস্যতা আনতে গেলে দেখা যাচ্ছে যে অনেক problem এ পরসে তারা অনেক কিছু face করা লাগসে নতুন করে তাদের আবার training teacher's training বা এই সেই এগুলা করানো লাগসে এতে সরকারের অর্থনৈতিক ভাবেও ক্ষতিগ্রস্থ হচ্ছে plus সব দিক থেকেই student রাও ভালো মত শিক্ষকদের আহ মানে class গুলা ওইভাবে পাচ্ছে না, তো সেই দিক থেকে ভাবতে গেলে দেখা যাচ্ছে student রাই বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে তারা কোনোকিছু শিখতে পারতেসে না বা দেখা যাচ্ছে যে মানে extraordinary বিষয় গুলা থাকে যেগুলা এক এক curriculum vitae এ এক এক রকম so সেই দিক থেকে ক্ষতিগ্রস্থ বিশেষ করে শিক্ষার্থীরাই হচ্ছে

হ্যাঁ আমিও তাই ভাবতেছি, এইজন্যই এত ক্ষতিগ্রস্থ হইসে প্রত্যেকটা শিক্ষার্থী। তো আপনি কতদূর পড়াশোনা করলেন নাকি কত দুর কী অবস্থা? এই Diploma complete করে বসে আসি আপাতত এখন পড়াশোনার যে অবস্থা দেখতেছি , পড়াশোনা করে তো কোনো লাভ পাচ্ছি না এখন, এখন যেখানে প্রায় কোনো লাভ নাই, পড়াশোনার certificate নিয়ে যেয়ে কোনো লাভ হয় না। পড়াশোনা করার কী আর ইচ্ছা নাই নাকি? ইচ্ছা তো আসেই কিন্তু যেটা বললাম না পড়াশোনা করে কোনো লাভ হচ্ছে না এখন আর। হম আমি বর্তমানে honours আহ first year complete করলাম first year running ছিলাম তো পরীক্ষা দিয়ে exam complete করলাম আহ এখন second year এ উঠে গেসি এখনও result টা হাতে পায় নাই, দেখা যাক কত দূর কী হয়, তো

হম বাংলাদেশে শিক্ষা ব্যাবস্থা আরো দিন দিন মানে তলের দিকে যাচ্ছে ধংসের দিকেই যাচ্ছে কথাই আছে না যে শিক্ষা জাতির মেরুদন্ড? তো এই মেরুদন্ড টাকে ভেঙে দিচ্ছে সরকার, বর্তমান সরকার যে~যেমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে যে আহ সবাই শিক্ষিত হচ্ছে কিন্তু শিক্ষিত বেকারের হার টাই বেশি হচ্ছে দিন দিন দেশে।

চাকরি তো চলে গেছে SSC pass করে pass করে যারা চাকরি তে চলে গেছিলো তারাই এখন ভালো position এ আছে বর্তমানে আর যারা পড়াশোনা করতেসে তারা কোনো মূল্যায়ন পাচ্ছে না। হ্যাঁ সেইদিক থেকে ভাবতে গেলে আহ্ বিশেষ করে যারা এখন running অবস্থায় আসে তারা খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে।

এখন দেখা যাচ্ছে যে এই যে পড়াশোনার দিক থেকে ভাবতে গেলে দেখা যাচ্ছে class one থেকে এইযে five পর্যন্ত এদের আহ যে basic গুলো তৈরী হচ্ছে এদের আহ বয়স অনুযায়ী দেখা যাচ্ছে এদের ওপর syllabus টা অনেক বড় syllabus একটা চাপাই দেওয়া হচ্ছে আবার দেখা যাচ্ছে যে এরা সেই অনুযায়ী পড়াশোনা করতে পারছে না আহ তাদের basic টা সেইভাবে গড়ে উঠতে পারসে না তারা ছোট থেকেই মেরুদন্ডহীন হয়ে গড়ে উঠসে তো দেখা যাচ্ছে যে তারা এদিক থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে ছোটবেলা থেকে পড়াশোনা দিক থেকে অনেকটা পিছিয়ে থাকছে তাদের আহ মানে পড়াশোনার দিক টা বিকশিত ওইভাবে হইতে পারসে না আহ আবার দেখা যাচ্ছে বড় মানে higher education এর জন্য higher secondary, high school level এ আসলে দেখা যাচ্ছে যে class six থেকে ten পর্যন্ত সেখানেও মানে আহ একেবারে হজবরল অবস্থা যেটা মানে প্রকাশ করা যাই না আবার দেখা যাচ্ছে যে আমাদের এই SSC pass করার পরে আসে দেখা যাচ্ছে যে আহ তাদের বিভিন্ন sector এ ভাগ করে দেওয়া হচ্ছে তো তারা সেইখান থেকে ভাবতে গেলে দেখা যাচ্ছে যে বিভিন্ন দিকে চলে যাচ্ছে আহ কেউ science কেউ arts কেও commerce তো এই দিক গুলা মানে বিষয়গুলা তারা বিবেচনা করতে পারছে না যে আমি কোন দিকে গেলে আহ আমি মানে আহ নিজেকে সফল ভাবে তৈরী করতে পারবো তো এটাও তারা সম্পূর্ণভাবে করতে পারছে না দেখা যাচ্ছে তারা টাকার পেসনে ছুটতেছে যে পড়াশোনা টাকে business বানিয়ে নিয়েসে

আহ প্রচুর টাকা পয়সা income করবো এটাই তারা ভাবতেছে কিন্তু তাদের এইক্ষেত্রের দিক থেকে বিবেচনা করলে দেখা যাচ্ছে তারা শুধু এই মানে যোগ্যতা টা certificate টা নিচ্ছে কিন্তু proper যে পড়াশোনার মানে আহ education বিষয় টা শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষা ব্যবস্থা এক কথাই তারা শিক্ষায় শিক্ষিত হতে হচ্ছে না আর কী, না , হম। তো তারা হ্যাঁ এখন থেকে হ্যাঁ তারা মানে সব দিক থেকেই মেরুদন্ডহীন হয়ে গড়ে উঠতেসে। ওইটাই তো বললাম যে পড়াশোনা করে এখন এখন আর কোনো লাভ হচ্ছে না। তো দেখা যাচ্ছে যে আমাদের next প্রজন্ম গুলা যেগুলা আমরা তো তাও কোনোরকমে চলে যাচ্ছি তো আমাদের next প্রজন্ম যেগুলা আসবে তারা তাদের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে বাংলাদেশে এইযে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম system চালু হয়ে যাচ্ছে আহ curriculum vitae change হওয়ার কারনে আহ দেখা যাচ্ছে যে পড়াশোনা করতে গিয়ে তারা এই দিক গুলাও ভালো মত properly মানে নিজেকে গড়ে তুলতে পারছে না উম

আপনি কী ভাবতেছেন এই বিষয়গুলা নিয়ে? হম আমিও সেটাই ভাবতেছি যে প্রথম ভাগই হলো শিক্ষা পাওয়া মানেই তার শিক্ষা সম্পূর্ণ নয়। হ্যাঁ শিক্ষার ওইযে কথাই আসে না শিক্ষার কোনো বয়স থাকে না, মানে শেষ থাকে না তো ওই মায়ের কোল থেকে মানে পেট থেকে বেরোনোর পর থেকে শিক্ষা শুরু আর মরার আগ পর্যন্ত মানে মারা যাওয়ার আগ পর্যন্ত জীবিত থাকা অবস্থায় মানুষ শিখতে থাকে তো সেইদিক থেকে দেখতে গেলে মানুষ আহ যে শিক্ষায় শুধু পুঁথিগত বিদ্যার মধ্যেই থেকে যাচ্ছে তাদের ছোট বেলা থেকে এই চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে যে আমাকে টাকা অর্জন করতে হবে টাকা উপার্জন করতে হবে, বড় হয়ে প্রচুর উপার্জন করতে হবে তো এই মানে চিন্তা ধারা তাদের ছোট বেলা থেকে mind setup চলে আসছে এইজন্য তারা properly মানে শিক্ষাই শিক্ষিত হতে পারসে না।

আসলে আসল শিক্ষা হলো যে শিক্ষা মানুষকে সেটাই হলো আসল শিক্ষা যুগে যুগে সেরকমই শিক্ষা দেই, সর্বদা অনুপ্রানিত করে গেসে আমাদেরকে। সেটাই আমাদের বাংলাদেশে শিক্ষা ব্যাবস্থার শুধূ pass এর হার টাই বেরে যাচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ninety five percent pass কোনো সালে দেখা যাচ্ছে ninety nine percent pass আবার কোনো সালে দেখা যাচ্ছে eighty percent pass কিন্তু এই pass দিয়ে তো তারা কোনো কিছুই করতে পারবেনা, আহ শুধু pass এর হার টাই বেড়ে যাচ্ছে কিন্তু মানে তারা যে শিক্ষাই শিক্ষিত হবে উম শুধু পুঁথিগত বিদ্যার মধ্যেই থেকে যাচ্ছে তাদের মানসিক শিক্ষা মানে মানসিক বিকাশ টা ওইভাবে ঘটতেছে না হ্যাঁ তারা যে বাস্তব যে শিক্ষাটা সেটা আর কী ওরা পাচ্ছে না এখন। হ্যাঁ হ্যাঁ, শুধু এই পুঁথিগত বিদ্যার বইয়ের উম ভাষার মধ্যেই থেকে যাচ্ছে আহ আমাদের দেশে বিভিন্ন শিক্ষা ব্যাবস্থা চালু আছে যেমন ওই যে আহ আপনার polytechnic বা এই sector গুলা আসে যেগুলা textile বলেন polytechnic বলেন আহ তারপরে বিভিন্ন এই ধরনের কারিগরী যেটা হাতে কলমে শিক্ষা সাধারণত বলা এই sector টাই মানুষ কিন্তু কম মানে মনে করো যে এটা একটা normal sector এই sector এ পড়াশোনা করবোনা এরকম কিছু কিন্তু এটাই আসলে এখন practical মানে বাস্তব জীবনে এই শিক্ষাটাই মানুষ গুরুত্ব না দিলেও এটাই প্রয়োজন হচ্ছে বিশেষ করে শিখতে পারলে অবশ্য ভালো আসে কিন্তু যারা বোঝেনা তারা, কিছু বলার নাই কারিগরী

কারিগরী তে পড়াশোনা করে তারা বাইরের দেশে গিয়েও চাকরি টাকরি করতে পারবে, কোনো সমস্যা হবে না কিন্তু general থেকে করে তাহলে তো কোনো লাভ হচ্ছে না ওদের তারা শুধু বইয়ের মধ্যেই স্থগিত থাকতেছে। তারা তো আর বেরোতে পারতেছে না

হাতে কলমে শিক্ষাটাই main, হাতে কলমে শিক্ষাই শিক্ষিত হতে পারলে দেখা যাচ্ছে জীবনে কিছু করতে পারবে কিন্তু মানুষ ওইটাই এখন ওইটা থেকে বিরত থাকছে ওইটা তো বুঝছে না।

আবার দেখা যাচ্ছে যে মানুষ শিক্ষিত হয়ে যে ভাবতেছে যে আমি একটা পর্যায়ে চাকরী করবো বা এই সেই বাংলাদেশে শিক্ষার pa~pass এর হার বেড়ে গেছে কিন্তু মানুষ ওইভাবে শিখতে পারছেনা জন্য আর কী খুব সমস্যার সমুক্ষিন হচ্ছে মাঝে মধ্যে। তারা শুধু পড়াশোনা করে যাচ্ছে তারা তো বাস্তব কিছু শিখতে পারতেছে না এজন্য তারা চাকরির ক্ষেত্রে গিয়ে তারা চাকরী পাচ্ছে না, যেহেতু তারা শুধু সারা জীবন পরেই গেছে তারা তো আর চাকরি করে না যে experience টা কী বুঝবে, তাদের তো একটা কাজ দিবে সেই কাজ টা তো ওদের বুঝতে হবে সেটা যদি না শেখানো হয় তাহলে তো তার সমস্যা হবে আস্তে আস্তে এদিকেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলছেন আপনি। এখন আমাদের দেশের যে অবস্থা, পড়াশোনার অবস্থা একেবারেই খারাপ। একদম একদম right বলছেন আপনি। পড়াশোনা করেও কোনো লাভ হচ্ছে না, শুধু certificate নিয়ে বাসায় বসে আসি certificate করতে গেলে বলে যে experience লাগবে, experience টা পাবো কোথাই? পড়াশোনা শেষ করে যদি চাকরি তে যাই তালে experience টা পাবো কোথায়? ধরেন যদি চাকরিই না দেই তালে experience টা আমাদের হবে কোথ থেকে। হম একদম ঠিক বলছেন। ধরুন আমাদের পড়াশোনার পাশাপাশি যে subject নিয়ে যে করুক তাদের কে হাতে কলমে শিখা টাই বেকার, আমাদের practical না করতে দিয়ে practical তো আমাদের হাতে কলমে তাহলে আমাদের জন্য ভালো হবে আমাদের practical খাতাই লিখতে দেই খাতাই ছবি আঁকতে এভাবে তো company তেই একটা চাকরি করতে গেলে তো আমাদের আর লিখতে দিবে না, আমাদের তো সরাসরি machine এ কাজ করা লাগবে

একদম ঠিক বলেছেন তো আপনারা decide করেন যে আমাদের next প্রজন্ম গুলাকে কীভাবে তৈরী করতে হবে বিশেষ করে education sector টাকে আহ বিশেষ করে আপনার ছোট ভাই brother বা এরকম

তাদের কে support করতে হবে যে তারা যেনো কারিগরি তে পড়াশোনা করে তাহলে একটু কিসু হলেও তারা শিখতে পারবে

তো আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে অনেক কথাই হোলো ভালো থাকেন হম

Hello কি করছিস? এইতো বসে আছি রে তুই কেমন আছিস? এই কোনরকম চলছে Phone করে আবার Disturb করলাম না তো? না না বল তারপর বাড়ির সবাই কেমন আছে? এই চলছে কোনরকম তোদের বাড়ির সবাই কেমন আছে?

আ দেখি কদিন আগে Facebook এ দেখছিলাম তুই কি Gym টিম করছিস নাকি একটু অন্যরকম দেখছিলাম? হ্যাঁ রে Join করেছি এক বছর হল বাহ ভালো ভালো আমার দ্বারায় তো হলো না সময় পাই না আর কি করে করবো । আচ্ছা নারে এই শরীর চর্চাটা খুব বড় এখনকার যুগে দরকার আসলে শরীর সুস্থ থাকলেই সব সুস্থ থাকা যাবে আর বল তুই খেলা দেখছিস নাকি IPL ? হ্যাঁ দেখছি তো তুই দেখছিস? হ্যাঁ দেখছি কালকের CSK Vs RCB -র খেলাটা দেখলি ?

হ্যাঁ কালকে তো RCB কে হারিয়ে CSK জিতে গেছে Match টা খুব সুন্দর খেলেছে দুটো Team ই I

হ্যাঁ রে আসলে Virat Kohli ও আগের দিন ভালো খেলতে পারেনি ছ Run করে Out হয়ে গেছে এ বাবা। কাল তো মনে হয় KKR এর খেলা আছে হ্যাঁ কালকে Rajasthan Royals দেরও খেলা আছে দেখবি নাকি? হ্যাঁ সে তো অবশ্যই সেই সময় পেলে তো দেখবোই I আগের দিন তো দেখছিলাম Rajasthan Royals Rajasthan Royals তো পুরো ওই একজন যে Player তার নামটা ঠিক মনে পড়ছে না ওতো ওই একাই

হ্যাঁ কিন্তু প্রত্যেক বছরের IPL এর তুলনায় এই বছর IPL একটু আলাদা

হ্যাঁ সেও করছে আর নতুনও তো দুটো Team ও Add হয়েছে হ্যাঁ ঠিক বলেছিস তুই এমনি কাকে Support করছিস IPL এ? না আমি তো Support করছি Obviously KKR কে যেহেতু কলকাতায় থাকি But Dhoni কে তো Obviously খুবই ভালো লাগে খুবই ভালো খেলেও CSK Team টাও খুব ভালো তো তাও KKR কেই আমি Support করব যেহেতু আমি কলকাতাতেই থাকি।